create a 3fold brochure এর tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব:
নির্দেশিকা ব্যবহার করে তাদের set করা
3fold ব্রোসরের জন্য সেটিং করা
3fold ব্রোসর ডিজাইন করা
আমরা লেয়ার ব্যবহার করার উপযোগিতাও শিখব
tutorial record করতে আমি ব্যবহার করছি:
ubuntu linux 1204 os
inkscape সংস্করণ 0484
এটি 3 fold ব্রোসারের একটি নমুনা আমরা যেই এটি খুলি আমরা 3 the ভাঁজ দেখতে পারি
সুতরাং এখানে মোট 6 টি ভাগ রয়েছে
বাইরের ভাগে রয়েছে 15 এবং 6
ব্রোসারের ভিতরের ভাগে রয়েছে 23 এবং 4
এখন এই রকম একটি ব্রোসার তৈরী করা শিখি
inkscape খুলুন
file এ টিপুন এবং document properties এ যান
প্রথমে কিছু মৌলিক সেটিং করুন
এগুলি পরিবর্তন করুন ডিফল্ট units mm এ
পৃষ্ঠার আকার a4 এ
বিন্যাসকে landscape এ
custom সাইজ units mm এ
আমাদের canvas 3 the folds ভাগ করতে have
এরজন্য লক্ষ্য করুন যে ক্যানভাসের প্রস্থ হল 297
তাই আমাদের 297 কে তিনটি ভাগে ভাগ করতে have so তিনটি বিভাগের প্রতিটির জন্য 99
document properties dialog box বন্ধ করুন
canvas বাম দিকে থেকে একটি guideline টিপুন এবং drag করুন
guideline দুইবার টিপুন
একটি dialog box খোলে
x এর মান 99 এ করে ok তে টিপুন
canvas বাম দিকে থেকে আরেকটি guideline টিপুন এবং drag করুন
dialog box খুলতে এটিতে দুইবার টিপুন
এখানে x এর মান 198 এ বদলান
এখন আমাদের canvas 3 টি সমান বিভাগে বিভক্ত হয়েছে
এই নির্দেশিকা আমাদের বলে যে কোথায় প্রতিটি fold শুরু এবং শেষ হয়
এই file দুইবার সংরক্ষণ করি:
একটি ব্রোসারের ভিতরের দিকে জন্য
এবং অপরটি বাইরের দিকের জন্য
file এ যান এবং save as এ টিপুন
আমি brochureout svg name আমাদের ডেস্কটপে file সংরক্ষণ করব
আবার file এ যান এবং save as এ টিপুন
এইবার আমি name brochurein svg দেবো এবং save এ টিপব
সুতরাং এখন 2 the files রয়েছে একটি ভিতরের ভাগের জন্য এক এবং অপরটি বাইরের ভাগের জন্য
brochurein svg দিয়ে শুরু করি
আমাদের এই ব্রোসার তৈরী করার সময় বিভিন্ন উপাদানের জন্য বিভিন্ন স্তর ব্যবহার করা বাঞ্ছনীয়
এই tutorial শেষের দিকে আমরা এটি করার সুবিধা দেখব
প্রথমে ব্রোসারের ভিতরের ভাগ ডিসাইন করি অর্থাৎ বিভাগ 23 এবং 4
bezier টুলটি ব্যবহার করে ক্যানভাসের মাঝে একটি graphic চিত্রণ আঁকুন এটির রঙ নীল করুন
stroke সরান
একটি নতুন layer বানিয়ে আপনার পছন্দমত এর name দিন
150x150 pixels একটি বৃত্ত আঁকুন
এর রঙ সবুজ করুন
বৃত্তের নকল তৈরী করুন এবং এখানে প্রদর্শিত বিভিন্ন আকারের 5 the বৃত্ত আঁকুন
বর্ণন হিসাবে এটি graphic চিত্রণের কাছাকাছি রাখুন
এই বৃত্তের ভিতরে আমরা কিছু চিত্র রাখব
আমি ইতিমধ্যে বৃত্তাকার আকারে ইমেজ এডিট করে my documents folder সংরক্ষণ করছি
আপনার সুবিধার জন্য এই ইমেজ code files link আপনাকে দেওয়া হয়েছে
tutorial থামান link টিপুন এবং পছন্দের স্থানে এই ইমেজ সংরক্ষণ করুন
এরপর tutorial পুনরায় শুরু করুন
file এ যান import এ টিপুন এবং তারপর image1 এ
এটি প্রথম বৃত্তের উপরে রাখুন
একইভাবে অন্যান্য 5 the ইমেজ জন্য এটি পুনরাবৃত্তি করুন
align and distribute বিকল্প ব্যবহার করে এটি সারিবদ্ধ করুন
এখন আপনার canvas এই রকম হওয়া উচিত
এরপর একটি নতুন layer তৈরী করুন
bezier tool নির্বাচন করুন এবং একটি arrow আঁকুন
এর রঙ ধূসর করুন
stroke সরান
filters মেনুতে যান shadows and glows নির্বাচন করুন এবং তারপর drop shadow go টিপুন
প্রভাব দেখতে preview box নির্বাচন করুন
এখন apply তে টিপুন dialog box বন্ধ করুন
প্রদর্শিত একটি overlapping পদ্ধতিতে এটি প্রথম বৃত্তের উপরে রাখুন
arrow 2 টি arrow আঁকতে এই arrow দুইবার নকল করুন
প্রদর্শন হিসাবে এটি যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় বৃত্তে রাখুন
এখন সকল graphic elements হয়ে গেছে
আমরা এখন প্রাসঙ্গিক texts সন্নিবেশ করব
নতুন layer প্রথম arrow তে introduction লিখুন
দ্বিতীয় রোতে features লিখুন
তৃতীয় arrow তে usage লিখুন
এখন আমাদের সকল বিভাগে এই text সন্নিবেশ করতে have
আমাদের ইতিমধ্যে সংরক্ষণ করা libreoffice writer file থেকে texts copy এবং paste করব
এই file আপনার সংরক্ষিত folder উপলব্ধ
এটি সনাক্ত করুন এবং এটি থেকে text copy করুন
এবং তাদের এখানে দেখানো একটি নতুন layer paste করুন
ফন্টের আকার 15 এ হ্রাস করুন এবং text and font বিকল্প ব্যবহার করে তাদের সারিবদ্ধ করুন
ellipse tool ব্যবহার করে হালকা সবুজ রঙের একটি bullet তৈরী করুন
এটি প্রথম বাক্যের ডান দিকে রাখুন
সকল ব্যাক্যের জন্য একই পদ্ধতি পুনরাবৃত্তি করুন
এখন ব্রোসারের ভিতরের ভাগ প্রস্তুত
আমাদের svg file সংরক্ষণ করতে ctrl + s টিপুন
আপনি অন্তিম brochure যে লেয়ার চান আপনি তা লুকোতে বা প্রদর্শন করতে পারেন
এখন pdf এ একই file সংরক্ষণ করি
file এ যান file এবং save as এ টিপুন
file এক্সটেনশন pdf এ বদলান
save এ টিপুন
একটি নতুন dialog box খোলে
printing for জন্য রেজল্যুশন 300 হতে হবে
ওয়েবের জন্য এটি 72 হতে পারে
এটি 300 হিসাবে রাখি
এখন ok তে টিপুন
এখন অ্যারোর অস্বচ্ছতা পরিবর্তন করি
arrow layer যান এবং layer অস্বচ্ছতা 70 go বদলান
আমি inkব্লটের সাথে একটি নতুন layer যোগ করেছি
svg এবং pdf ফরম্যাটে file সংরক্ষণ করুন
পার্থক্য বুঝতে 2 the pdf ফাইল তুলনা করুন
এখন ব্রোসারের বাইরের অংশ তৈরী করি
file এ যান open এ টিপুন
brochureout svg নির্বাচন করুন
এখন আমাদের প্রথম চতুর্থ ও পঞ্চম বিভাগ ডিসাইন করতে have
আবার বিভিন্ন elements জন্য বিভিন্ন লেয়ার ব্যবহার করতে ভুলবেন না
প্রদর্শিত bezier tool ব্যবহার করে বাম দিকে উপরে একটি graphic চিত্রণ আঁকুন
এটি নীল রঙে বদলান stroke সরান
আপনার সংরক্ষিত folder থাকা spoken tutorial logo import করুন
আকার হ্রাস করুন এবং এটি প্রথম অধ্যায়ের উপরের বাঁদিকের অংশে রাখুন
লিখুন spoken tutorial এবং এটি logo ডানদিকে সারিবদ্ধ করুন
ফন্টের আকার 25 এ বদলান
টেক্সটের নীচে একটি বৃত্ত আঁকুন এবং এর রঙ হলুদ করুন
inkscape logo import করুন
এটি হলুদ বৃত্তের উপরে পেস্ট করুন
logo নীচে inkscape লিখুন ফন্টের আকার 45 এ বদলান
আমি spoken tutorial প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য এবং প্রাসঙ্গিক logos এখানে যুক্ত করেছি
এটি এইভাবেই করুন
আমি সকল elements এইভাবে সারিবদ্ধ করেছি:
text and font
এবং align and distribute বিকল্প
এখন ব্রোসারের বাইরের দিক প্রস্তুত
file এ যান
save as এ টিপুন
এর ফরম্যাট svg তে বদলান এবং save এ টিপুন
একই পদ্ধতি পুনরাবৃত্তি করুন
এক্সটেনশন pdf এ বদলান
save এ টিপুন
এটি আমাদের প্রস্তুত ব্রোসার
আপনি বিভিন্ন elements জন্য লেয়ার ব্যবহার করে থাকলে আপনি সুবিধামত রঙ এবং অস্বচ্ছতা বদলাতে পারেন
এখানে আরো 2 the colour schemes রয়েছে যা আমি একটি brochure তৈরী করেছি
সংক্ষিপ্তকরণ করি
in tutorial আমরা শিখেছি:
নির্দেশিকা ব্যবহার করে তাদের set করা
3fold ব্রোসরের জন্য সেটিং করা
3fold ব্রোসর ডিজাইন করা
আমরা we শিখেছি লেয়ার ব্যবহার করার উপযোগিতা
এবং বিভিন্ন colour স্কিমে একই ব্রোসার পাওয়া
আপনার জন্য নির্দেশিত কাজ রয়েছে
spoken tutorial প্রকল্পের জন্য একটি 3fold ব্রোসর তৈরী করুন
আপনার সম্পন্ন কাজ এইরকম হওয়া উচিত
এই link উপলব্ধ video প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায় the দেখুন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
বিস্তারিত তথ্যের জন্য আমাদের লিখুন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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য
আমরা tutorial শেষে চলে এসেছি